এখানে দেখছি একটি বাড়ি সাদা রঙের বাড়ি বাড়ির আগের দিগে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে এবং একটি গাছ উপরে খুব সুন্দর মেঘ এবং দেখতে খুব সুন্দর লাগছে এবং মাঠের আগের দিক খুব সুন্দর খোলা--